দেওয়ালের উপরে একটি ফ্যান লাগানো দেখা যাচ্ছে।

পেছন দিকে একজন লোক দাঁড়িয়ে আছে।

জায়গাটিতে একটি নো পার্কিংয়ের সাইনবোর্ড লাগানো আছে।

আমরা এখানে একটি স্কুল দেখতে পাচ্ছি।

সামোনে একটি বাশের মই দেখা যাচ্ছে।

জলের ওপরে অনেক কচুরিপানা রয়েছে।

রুমের ভেতর একটি বড় টেবিল রয়েছে।

টেবিলে অনেক যন্ত্রপাতি দেখা যাচ্ছে।

রাস্তার পাশে কতগুলো বাইক দাঁড় করানো আছে।

পিছন দিকে একটি বড় নীল বাস দেখতে পারছি।

বিল্ডিংয়ের সামনে একটি খোলা রাস্তা রয়েছে।

সোফার পাশে একটি ছোট্ট টেবিল দেখা যাচ্ছে।

ওপরে একটি ফ্যান লাগানো রয়েছে।

আমরা এখানে একটি দোকান দেখতে পারছি।

সামোনে দুইজন লোক হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছি।

লাইটের পাশে কয়েকটি ফ্যান দেখা যাচ্ছে।

উপর কয়েকজন লোক বসে রয়েছে।

আমরা এখানে একটি স্কুল দেখতে পাচ্ছি।

একটি জিনছের প্যান্ট পরে দেখা যাচ্ছে।

বাড়ির সামোনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

টেবিলের পাশে কতগুলো চেয়ার দেখা যাচ্ছে।

আমরা এখানে একটি গ্যারেজ দেখতে পাচ্ছি।

সামোনে কতগুলো চেয়ার রাখা রয়েছে।

আমরা এখানে একটি পার্ক দেখতে পাচ্ছি।

পাশে একটি বসার বেঞ্চি রয়েছে।

আমরা এখানে একটি পার্ক দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি হল রুম দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

মাঠের মাঝখানে অনেকগুলো কার্পেট বিছানো আছে।

উপরে কয়েকটি সাদা লাইট দেখতে পাচ্ছি।

জায়গাটিতে অনেকগুলো বাইক দাঁড় করানো আছে।

জায়গাটিতে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।